জি জি অবশ্যই। আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই ইমন তোমার জন্য অনেক অনেক দোয়া, সব সময় ভাল থাকবে। ঠিক আছে তাহলে এখন রাখছি, ভাল থেকো ভাইয়া।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 ঠিক আছে, আল্লাহ হাফিস ভাইয়া। আল্লাহ হাফিস, আসলাম ওয়ালিকুম।

হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই এলাম একটু কাজ দিয়ে এই উম এখন free আছি বলো।

হম হ্যাঁ, হম আহ আমার তো অত মনে নেই কারণ হয়ে গেছে আজ থেকে পাঁচ ছ' বছর আগে নিয়েছিলাম। তো সেরকম কিছু তো মনে নেই। কিন্তু এটা বলতে পারি যে মানে ঐ HDFC Bank দিয়েই নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন তোর কেন লাগবে loan? ওটা আমার ছিল আহ তিন বছরের ছিল। ওটা বেশি ছিল না, ওটা দুল~ দু' লাখ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা আমার payment করতে হয়েছিল দু' লাখ চল্লিশ আহ না কতো যেন করতে হয়েছিল, হ্যাঁ তার কাছাকাছি। না আমাদের ঐ college এ একটা option দিয়েছিল যে তুমি আহ direct ও করতে পারো আর আমাদের এখান দিয়েও আমরা পাঠাবো ওখান দিয়েও করতে পারো। তো হয় না direct এ করতে গেলে আবার অনেক ঝামেলা হতো? তার জন্য কি করেছি, ঐ direct এ করতে গেলে একটু কম দিতে হত maturity value কিন্তু কি হচ্ছে যে মানে college এর সাথে যদি তাদের কোন সম্পর্ক থাকে bank দের college যেটা বলছে যদি সেটাতে করি, তাহলে কি হবে যদি ওখানে কিছু problem হয়, college সেটা দেখবে, হ্যাঁ। উম বা অন্য জায়গা দিয়ে করলে তো, হ্যাঁ অন্য জায়গা দিয়ে করলে তারা অত গ্রাহ্য করবে না আর এই ঐ করে সেরে ফেলবে। মানে জিনিসটা হত মানে

দিয়েই বলছিল যে এখান দিয়ে নিতে পারো এরকম এরকম লাগবে। তো ওরা একটা কী card ও করে দিয়েছিল। তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই। এই সেটা কোন কাজের নেই মানে হ্যাঁ সেটা ঠিকই বলেছিস সেটা কোন কাজের নেই। ঐ তোমার টাকা নিয়ে যত হম খেলা আছে সব টাকার খেল। তুমি টাকা দিলে সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে ঐটা ফালতু time waste এই। একটু মানে ওদের facility টা দেখায় যে এই facility আছে ঐ facility আছে, কিন্তু কাজের কিছু নেই। হ্যাঁ সেটা দেখানোর জন্য শুধু। হম

তুই কি কোথাও খোঁজ লাগিয়েছিস loan এর ব্যাপারে, হ্যাঁ?

ও বাবা এটা তো অনেক বেশি।

হম হ্যাঁ।

আচ্ছা। হম

হ্যাঁ সেটাই একটা চাপের ব্যাপার হয়ে যাবে।

হম হম দেখ, হম SBI তে করালে কি হবে না SBI তে এখন প্রচুর মানে কাজ করতে চায় না কর্মচারীরা, একটু অনেক খাটায় মানে একটা জিনিস করতে গেলে তোকে দশ বার ঘোরাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। SBI এর এটা খুবই আম~ আমার একদম মানে অপছন্দ। মানে লোককে কি যে পায় তারা, মানে দাঁড়িয়ে আছি line এ দাঁড়িয়ে আছি ওরা ক~ coffee চা সব খাচ্ছে, এই করছে, ঐ করছে। তো আমি তো বলবো ঐ HDFC ba~ bank এ যা, ঠিক আছে? আমাদেরই হরিদেবপুরে একটা branch আছে না? HDFC এর, হম ওখানে যা। আমি তোকে একটা contact number দেব একটা লোকের মানে ওখানে bank এই কাজ করে সে, ঠিক আছে?

তো আমি এই ব্যাপারে কথা বলতে চাই, তো হ্যাঁ, সেটার জন্য আপনার সাথে খ~ মানে একটু যোগাযোগ করবো, কালকে আমি bank এ যাব? এই কাজ করবো মানে একটু loan এর ব্যাপারে কাজ আছে। তো উনি, উনি চিনতে পারবেন আমার নামটা যেহেতু তু~তুমি বলবে। তো উনি বলে দেবেন যে ক'টার সময় আসলে ঠিক হবে। আর হ্যাঁ, তো উনি না ভালোই মানে loan টার কাজ করে দেবেন, ঠিক আছে? মানে ঐ অত দৌঁড়াতে লাগবে না, একটু কম time এ হয়ে যাবে। কারণ দেখ সময়ের তো একটা দাম আছে না? এখন তো সময়, হ্যাঁ হ্যাঁ সেটাই। তাই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ সেটাই।

হ্যাঁ, তো হম তো তুই ওনার contact টা নিবি এখন দিয়ে দেব তোকে? হ্যাঁ হ্যাঁ, একটু কলম দিয়ে লিখে নে বা save করে নে উম mobile মানে এ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই।

হম HDFC Bank এই যে আমাদের হরিদেবপুরে যে branch টা আছে, আবার মুচিপাড়ার branch এ যাস না। কারণ, হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ বলছি, one fourty nine

হম হরিদেবপুর

eighty six bus stand

হ্যাঁ, লিখ শুভঙ্কর দাস।

উনি আছেন আহ তোমার assistant manager

হ্যাঁ, হ্যাঁ number টা আমি বলছি, ঠিক করে লিখবি হ্যাঁ? আহ সাত

পাঁচ শূন্য চার তিন ছয়

হ্যাঁ একটু miss call টা নে এখনি বা আহ নামটা লিখে নিলে তো হয়ে যাবে কারণ এখন যদি miss call দিস তাহলে হয় না যে miss call কেন দিয়েছ সেটা হয়ে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই আমি যেটা বললাম না তুই যদি কালকে যেতেস~চাস তাহলে এই আমি এক~একটু পরে মানে এখন Phone রেখে দেব তখন তুই call করে শুধু এটা বলে দিস, কালকেই যাবি কি তুই? হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে এখনি call করে নে বলবি এই এই তোমার number দিয়েছে, আহ একটু এই ব্যাপারে কথা বলতে চাই একটু room টা pass করিয়ে দেবেন, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে রাখছি হ্যাঁ?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

আসা করছি ভালো আছেন আপনি। হ্যাঁ আপনার কি গলায় কোনো problem হয়েছে কি রকম লাগছে গলাটা একটু

আপনার বোধহয় headphone টা properly পড়েন নি ঠিক করে পড়ুন আওয়াজ টা ঠিক রকম পাবে

আচ্ছা আমার মনে হয় আপনাকে একটা itinerary আগে পাঠিয়েছিলাম আপনি বুলছে জানেন যে আজকে কি নিয়ে আমাদের আলোচনা করার কথা উম

আপনি বোধহয় আহ লাদাখ সমন্ধে কিছু জানতে চাইছিলেন আমার কাছ থেকে right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

কোথায় যেতে চান মানে কিসের হটাৎ করে আপনাদের planning হয় লি লাদাখ মানে right ওই point টা থেকে start করে আপনি কবে গেছেন কিভাবে ঘুরেছেন আপনাদের travel plan কি ছিল কাদের সাথে সাথে গেছেন আমি সমস্ত কিছু একটু জানে চাই তা আপনি একটু laborate করে বলবেন laborate করে বলতে আমি আহ আমি যেটা করে ছিলাম সেটা হচ্ছে আমার একজন পরিচিত একজন লাদাখ গেছিলো কিছুদিন আগে করলাম দেখতে পায়ন আহ সেটা হলো যে আপনি তো আমি যেটা আপনার আহ I card এ দেখি আপনার বয়স তো এতো বেশি না কিন্তু আপনার গলাটা বড্ড বয়স্ক শোনাচ্ছে হ্যাঁ actually আহ আমার একটু মানে voice তা সবাই বলে তো আমার voice টা এইরকম একটু strong voice আহ তো actually লে লাদাখ আহ আমার এক বন্ধু গেছিলো আহ তো সেইখান থেকে আমি লে লাদাখ যাবার idea টা আমার কাছে আসে তো আহ basically আহ লে তা সমন্ধে অনেক শুনেছি আমি অনেক জায়গাতে তো আহ তো তাই জন্য মানে লে এর ছবি চারিদকে আমি দেখছি তো অনেকে লেক আছে তো সবাই আহ লে এর ব্যাপারে বলছিলো তো তাই জন্য মানে আর three idiots এর পর তো লে অনেক টা বেশি popular হয়ে ছিল তো তার পরেই আমি plan করি যে লি আহ যাবো আপনিও কি ওই three idiots এর মধ্যে থেকে একটা idiots মানে আমি বুজলাম না আপনি কি রসিকতার করার জন্য call করেছেন না আপনি three idiots এর কথাটা বললেন তো তাই আমি ভাবলাম আপনি বোধহয় ইন্সপা inspeyar যাইহোক আপনার চাকরির plan টা এইবার একটু share করুন

আহ যে আমি এখন থেকে দিল্লি গেছিলাম আমরা পাঁচ বন্ধু মিলে গেছিলাম আহ যাবার plan ছিল তা আমি আমরা এখান থেকে first এ দিল্লি গেছিলাম দিল্লি তে night stay করেছি আমরা তো দিল্লি তে night stay করে আহ আমরা আহ সেদিনকে মানে basically night stay বলতে আমরা কোন হোটেলে ছিলাম না তো সেদিনকে আমরা দিল্লি airport এ ছিলাম তো রাত্রিটা দিল্লি airport এ থেকে আমরা পরেরদিন সকাল বেলা লে এর জন্য flight ছিল আম আমাদের আহ early morning তো basically হ্যাঁ লে তে আমরা আহ পাঁচদিন ছিলাম আহ first day তে আমরা লে citysecond day তে আমরা আহ ব্যাংগং আহ third day তে আমরা আহ লু বাধার লিয়ার six day তে আমরা আহ সোমোরিয়েতে night stay করে back করে six day তে আমরা আহ we are back to আহ দিল্লি আর দিল্লি তে তারপর আমরা আহ দুদিন কাটিয়ে তারপরে আহ back to কলকাতা তো আমাদের trip তা পুরোটা plan ছিল ভায়া flight তা আমরা পুরোটাই flight এ করেছিলাম কলকাতা তো আহ

ওখানে কি flight ছাড়া ও কোনো options আছে উম না আপনি depend করেছে কোন time এ আপনি আহ বাস চলছে timer আসছে আমার মনে হয় ওখানে কিছু বন্দ যাইহোক anyways এবার আপনি আমাকে বলুন যে আপনারা ওখানে আহ কদিনের জন্য গেছিলেন আর আপনার আহ দিনগুলোকে আপনি কি ভাবে ভাগ করে ছিলেন আহ যে আমি day one এ আপনারা কোথায় গেছিলেন day two তে আপনারা কোথায় গেছিলেন আর ওখানে কেমন experience হলো আর কি খাওয়া দাওয়া করলেন কেমন experience লাগলো খাওয়া দাওয়ার experience থাকার experience আহ plus হোটেলের cost কি সবকিছই একটু বলবেন আহ basically আহ আমরা যেটা করে ছিলাম আমাদের আহ একটি unbelievable price এ আমরা আহ পুরো travel তা করে ছিলাম আমাদের সা up down আহ কলকাতা to কলকাতা আমাদের স inclusive all আমাদের seventy thousand eighty thousand approximately আমাদের expenses হয়েছিল তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে তখন actually যেটা বললাম তো flight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 তা আপনি specifically আর কি কি price এর ব্যাপারে জানতে চাইছেন একটু যদি বলেন আমি তো বললাম আপনাকে আপনি দিন গুলাকে divide করে আমাকে বলুন আপনারা day one কোথায় গেছিলেন day two কোথায় গেছিলেন আহ কিভাবে গেছিলেন কি কি জায়গায় গেছিলেন যদি আমাকে একটু খানিক বিস্তারিত ভাবে বলুন

দিল্লি to লাদাখ আপনার like fares ওয়ার্স like two thousand five hundred or something আহ যেটা বোধহয় এখন আপনি চাইলেও পাবেন না

আহ sorry আহ লে city তে ছিলাম না আমরা লে city থেকে একটু দূরে ছিলাম আহ approximately around one kilomiter একটু ectiyere ছিলাম তো সেই খানে আহ হোটেল ভাড়া হোটেল fares ওয়ার্স like somewhere near about আহ one point five two two k আহ probably around one point five k তো সেইখানে আমরা and ওখানে আমরা দুজনে আহ share করতে পেরেছিলাম room গুলো তো আহ এটা আর এটা ছাড়া ওখানে লে তে every দিন লে আহ city trip বা লে থেকে আপনি যেখানে যেখানে যাবেন ওখান থেকে গাড়ি available আর the good things is আহ গাড়িতে মানে ওদের charges তা fear charges তা fixd থাকে

ওখানে negotiation খুব বেশি হয় না তো ওরা একটা flat discount দেয়

সেটা ভালো তাতে অসুবিধাটা কম হয় right তারপর তারপরে আপনি কি জানতে চাইছেন বলুন আমি তো বললাম আপনাকে আপনি day one day two day three করে বলুন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

কত দিন লাদাখে ছিলেন আহ ওই যে বললাম প্রথম দিন আমরা লাদাখ পৌঁছায় সকাল বেলা তারপর আমি specifically জিজ্ঞেস করছি কত দিন

six days এবং আপনি আমাকে six days যে day one আপনি কোথায় গেছিলেন আহ day two কিভাবে plan করেছিলেন day three কি করে ছিলেন সেই ভাবেই বলুন day one এ যখন আমরা লাদাখ পৌঁছায় ই আহ in the morning আহ early morning তো পোঁছাবার পর আহ basically আহ আমাদের একটা mishap হয়েছিল আমাদের এক বন্ধুর চশমা ভেঙে গেছিলো তো spectacles আহ তো আমরা first of all আমরা সেই তাকে খোঁজার জন্য আহ local market এ যাই সেইখানে আহ spectacles এর দোকানে গিয়ে ওটাকে প্রথমে ঠিক করানো হয় তো সেটার জন্য আমাদের প্রায় we lost one one and a half hours তারপরে ওখান থেকে আমরা হোটেলে যাই আহ ওখানে freshup হয়ে আমরা দুপুর বেলা post lunch আমরা যে city trip এ বের হয় যদি ও এটা always recoment দেয় যে আপনি যেদিন কে লে পৌঁছাচ্ছেন সেদিন you take rest because আহ একটা altitude deference হয় তো সেই সব জিনিস গুলো আমাদের আমরা bachelor ছিলাম তো আমাদের কাছে we did not could not effort so much of time তো আমরা সেই দিনকে আমরা বেরিয়ে গেছিলাম আহ লে আহ city trip এ তো লে city trip এ লি প্যালেস জংস্কা সাব আহ তারপরে কার্গিল war memorial এই সব গুলো দেখে আমরা we are back আহ আমরা আহ next day reven for আমরা পাংগং যাই পাংগং লেকে আমরা night stay করিনি যদিও তো সেইদিনকেই আমরা back করে চলে আসি পাংগং থেকে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 যেটা খারদুং লা আছে খারদুং লার ওপর দিয়ে খারদুং লা পাশের ওপর দিয়ে আপনাকে যেতে হবে তো সেটাও আমরা সেই দিনকেই আমরা back

আহ তিব্বত border এর কাছে একটা ছোট্ট গ্রাম তো সেই রাত্রি তা আমরা সোমরিরি তে থাকি সোমরিরিতে সেই রাত্রি তা stay করে আমরা তার পরের দিন কে সোমরিরি থেকে back করি আহ করে সেই রাতটা লাদাখ এ থেকে তারপরের দিনকে আমরা দিল্লি flight নিই আর it was in the morning যে আমরা আহ দিল্লির flight আহ back করি আহ লাদাখ থেকে

ok আহ আচ্ছা এভাবে বলুন যে আপনাদের ওখান কার খাবার দাবার কেমন ছিল মানে এগুলো কি কেমন ধরণের খাবার দাবার পাওয়া যাই কি ধরণের লোকজন পছন্দ করে কি খাওয়া হয় ওখানে কি সবকিছু comfortable available আহ না নেই কি কিরকম আছে ওখানে আহ আপনি যদি লাদাখ কে মনে করেন একটা একটা funtrip আহ probably not লাদাখকে মানে আমি বলি লাদাখ তাদেরই যাওয়াও উচিত যারা শুধু nature কে উপভোগ করতে যাই আপনি যদি ওই খানে expect করেন যে you will get the lavish lunch আহ বা lavish facilities সেই সব গুলো পাবেননা আপনিতো food এর ভিতরে আহ heardly আপনি non veg পাবেন ওখানে তো generally যেটা পাওয়া যাই সেটা হচ্ছে veg maximum জায়গায় আপনি veg পাবেন তো veg এর মধ্যে ও majorly আপনি পাবেন যেটা সেটা হলো গিয়ে আহ cabbage বাঁধা কপি আহ ডাল পানির আর সে রুটি আহ rice এইগুলোই meanly পাবেন তো আর আহ onion ওখানে যে গুলো local ই bread হয় vegetables তার ভিতরে meanly ওই onioun গেহ এই সব গুলো হয় বাজরা তো এছাড়া ওখানকার local কোনো product নেই তো তাই জন্য non veg ওখানে যেগুলো পাওয়া যাই সেটা হচ্ছে only lamb but ওদের lamb তা আপনার খুব একটা ভাল লাগবে বলে আমার মনে হয় না because ওটা একটা smelly একটা গন্ধ বেরোয় আহ ভীষণ বাজে তো আমরা তাই জন্য বেশি বেশির ভাগ সময়ে আমাদেরকে veg খেতে হয়েছে ওখানে almost ninety ninety-nine percent times to be had to have veg আচ্ছা হম ভালো এই বছর ঘুরতে গেলে তো you know এমন আপনাদের ই দের জায়গা তাকে খুব ভাল ভাবে explorer করো মানে ওখান কার কিছু famous authentic খাবার থাকে তা লে লাদাখের এইরকম কোনো authentic খাবার আছে যেটা সবাই আহ জানতে চাই

বলতে সেরকম exactly কিছু নেই তো যেটা local food বলতে ki betiyan খাবার তাই ওখানে চলে তো ওখানে একটা জিনিস হচ্ছে যে ওখানে আপনি যেখানেই যান না কেন কি বেত এর আহ map per tibet এর আহ মানে tibetian culture টা ওখানে প্রচন্ড strong আহ তো আপনি আহ তো আপনি তিবেতিয়ান নেপালি এইসব খাবারই বেশি পাবেন but majorly it is like তিবেতিয়ান তো মোমো থুপকা আহ এইসব জিনিস পাওয়া যাই তার সাথে ম্যাগি তা পাওয়া যাই তো otherwise এ সেরকম কোনো specialty ওখানে পাওয়া যাই না

আপনি কোনোদিন কোনো hill stations এ গেছেন ঘুরতে hill stations এ অনেক গেছি কিন্তু লে লাদাখ টা আমার যাওয়া হয়নি লে লাদাখ টা একটা আমার আহ আহ সুদূর ইচ্ছা আছে আমার যেটা করতে চাই কি আছে জানিনা ভগবান ও সেখানে আমরা হবে কিনা কোনোদিন chance যাওয়া কারণ এখন যা pandemic বা এখন যে কোন ধরণের পরিস্থিতি আহ কবে যে আহ মানুষ back to normal life আসবে জানিনা উম